এখানে একটা সিনেমা - র চিত্র লাগানো আছে নাম হোলো সনম তেরি কসম আর এটা যতদূর দেখে মনে হচ্ছে একটা সিনেমা হল - এর বাইরেটা।

ইট্যা হচ্ছে একটা টোটো যেটা খুবই বড়ো মোট সাত আট জন বসতে পারবেএই একটা টোটোতে আর রংটা খুবই বিচ্ছিরি কাঁচা সবুজ সাথে কাঁচা হলুদ।

ওপরে কাঁচের ছাদ। আর খুবই সুন্দর ডেকোরেশন করা।

এটা হচ্ছে একটা-আ বাঙালি বিয়ে বাড়ির ছবি আর এখানে বর আর বউকে ঠাকুর মশায় মন্ত্র পড়ে শোনাচ্ছে আর বরের--